এই নিয়মিত ছবি দেখছেন মনে হয়।

আর দরওয়াজা সুন্দর দেখাচ্ছে।

যে ভালো জায়গা সুন্দর কোনো কভার জায়গা দোকান।

বাঁশ থেকে বোনা আছে ।

এই তো মনে হয় কোনো দোকান।

এবং একটি মনে হয় সাফ করছে গাড়ি কে।

ডিসাইন এর বানা হয়েছে কুন্দন ।